একটা জাল মত আছে মাঠের মাঝখানে বন্ধ বসানো। অনেক গাছ আছে। ঘাস আছে। ছোট ছোট। কিছু জায়গায় আবার ঘাস নেই। আকাশ আছে। দু একটা বসার জায়গা দেখা যাচ্ছ--